দুই জন বয়স্ক লোক একজন মহিলা একজন পুরুষ একটি বেঞ্চ -এ বসে আছে।

সম্ভবত কোন বিল্ডিং -এর স্তম্ভ তোলা হবে।

বিল্ডিং -এ গেট -এর সামনে লেখা আছে।

কারণ পায়ে কিছু হয়েছে মনে হয় সেটাই পরীক্ষা করে দেখছে ডাক্তারবাবু ভালো করে।

দেখছেন কীভাবে সে তারা হাতের কাজ করছে এই স--

দেখে খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দরভাবে--

এবং সামনে যে খেলনা দেখতে পাচ্ছি এখানে শিশুরা এসে তাদের খেলা--

এক দুই দুই দু নম্বর ।